অনেকগুলো সোফা এবং একটি টেবিল আছে মিডিলে।

এটি একটি গৃহস্থলীর সামগ্রীর দোকান।

এটি একটি রাস্তার ফটো ।

এখানে আশেপাশে অনেকগুলো জিমের যন্ত্রপাতি রয়েছে।

যার মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আছে।

পুরো রেস্টুরেন্টটা সাদা রঙের রং করা মিডিলে সাদা টাইলস লাগানো।

এর মধ্যে দেখা যাচ্ছে চারিদিকে রয়েছে বিভিন্ন জিম করার যন্ত্রপাতি।

এই জিমের ঘরটি নীল রঙ এবং সাদা রঙ দিয়ে করা।

চারিদিকে আছে হলুদ রঙের বিভিন্ন রকমের লাইট এবং ফ্যান ।

ওখানে একটা বড় আলমারি যার মাঝখানে অনেক জিনিসপত্র আছে।

সাইডে ব্লু কালারের পর্দা দেওয়া আছে।

এটি একটি শান্ত পরিবেশের ছবি।

ঘর দেখা যাচ্ছে যার পিছে রয়েছে একটি গোলাপি রঙের দোতালা ভবন।

ছবিটিতে গ্রামীণ এলাকার রাস্তা দেখা যাচ্ছে যার বাম সাইডে রয়েছে দুটো দোকান যার দুপাশে দুটো মোটরসাইকেল আছে এবং দুজন ব্যক্তি কমলা রঙের জামা পড়ে হেঁটে যাচ্ছেন যার ডান সাইডে রয়েছে আগাছার--

যার চতুর্দিকে বিভিন্ন রকমের লাইট জ্বলছে।

যার মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো মল রয়েছে।

যা রিকশা দিয়ে চলাচল করছে এবং গাড়ি বাইক নিয়ে চলাচল করছে।

এটি একটি মলের ভেতরের ফটো ।

এটা কোন একটি অফিস -এর ভেতরের ফটো দেখানো যাচ্ছে।

এটি একটি ইউনিভার্সিটির গেট ।

গেটের থেকে ভিতরে সামনের দৃশ্য দেখা যাচ্ছে।

যার মধ্যে স্টেজের মধ্যে দেখা যাচ্ছে একজন লোক তবলা বাজাচ্ছেন আর একজন লোক বীণা বাজাচ্ছেন।

আরেকজন মহিলা গান করছেন।